ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি। দোকানের পাশে একটি মডেল -ও দাঁড়িয়ে আছে। এই দোকানটির নাম হচ্ছে মিস উ যেখানে --

পাশাপাশি তার একটি রাস্তা আছে। যেখান থেকে লোকে সাইকেল নিয়ে গাড়ি নিয়ে আর কিছু পদযাত্রীয় ও আছে যারা সেখান থেকে আনাগোনা করছে।

ঘর বা কোনো রকমের একটা হয়তো বিল্ডিং বানানো হয়েছিলো যেটি এখন ধংসস্তূপে পরিণত হয়েছে তার পাশাপাশি এখানে পাথর কেটে অনেক মূর্তিও তৈরি করা হয়েছে যেটি এখনো অক্ষত অবস্থায় আছে।

এখানে আমরা পেট্রোল পাম্প এর একটি দৃশ্য দেখতে পাচ্ছি যেখানে লোকে একের পর এক এসে তাদের বাহনে পেট্রোল ভরাচ্ছে।

এই এলাকার যতগুলি প্রশাসনিক কাজ হয় সেটিও এখানে বহন করা হয়।

ছবিটিতে আমরা একটি ব্রীজ - এর দৃশ্য দেখতে পাচ্ছি যেটি একটি নদীর ওপরে বানানো হয়েছে এটি একটি পথচালিত ব্রীজ ।

যেখান থেকে পথযাত্রী ও নানান বিভিন্ন রকমের গাড়ি-ঘোড়া এখান থেকে যাতায়াত করে।

ছবিটিতে আমরা একটি পার্ক এর দৃশ্য দেখতে পাচ্ছি। পার্ক এর মধ্যে এখানে মাঝখানে জল রয়েছে। জলের মধ্যে দিয়ে ছোট একটি পুল বানানো হয়েছে যেখান থেকে লোকে এপাশ থেকে ওপাশে যাতায়াত করতে পারে।